এটা একটা খোলা জায়গা দেখা যাচ্ছে এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

এখানে একটা ফাঁকা জায়গা আছে নিচে একদম ফাঁকা উপরে--

লাল রঙের একটা বউ শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে কিছু বাচ্চাও দাঁড়িয়ে আছে. একটা বাচ্চা একটা ব্যা--

এটা একটা জঙ্গলের ফটো জঙ্গলের মধ্যে অনেক গাছ দেখা যাচ্ছে আ--

এ তার পিছনের দিকে অনেকগুলো গাছও দেখা যাচ্ছে ছোট ছো --

আ-আ- আর তারবালা একটা হুম দেওয়া আছে ইলেক--

আর আয়নাগুলো অনেক বড় বড় আছে এব-বং ব্ল্যাক কালার -এর বর্ডার দিয়ে আ --

সে পিঙ্ক কালার এর জামা পরে আছে আর তার পাশে একটা ছোট বাচ্চা মেয়ে আছে গেঞ্জি পরে আছে।

একটা পোস্টার টাঙ্গানো আছে জাতীয় ভোটার দিবস বলে লেখা আছে তার সামনে।

পড়ে আছে একটুখানি জল। আর এ সাইড -এ সবকিছু শুকনো আছে।

এটা একটা চিপস এর দোকান আছে অনেক এখানে চিপস ঘুম ঘু--

এখানে অনেক লোকও দাঁড়িয়ে আছে একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে ।

এ অনেকগুলো লোক সবুজ রঙের জামা পরে আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে এখানে।

কিছু চেয়ার এর মতো বসার মত জায়গা কিছু রাখা আছে এইখানে।

এই ছোট ছোট ডট বালা দিয়াল আছে কিসেন জির মূর্তিটা।

দিয়া আছে ঝর্ণার কালার -টা সাদা রঙের হয়ে ফোর্স -এ পড়ছে এইখেনেতে--

এ দেওয়ালটা লাল রঙের আছে আর ওপরে রেলিং দেওয়া আছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।

আছে আর তার সামনেটা অনেক জল দেখা যাচ্ছে তার দূরে অনেক গাছ দেখা যাচ্ছে।

আ আ অনেকগুলো নীল নীল লাইট জ্বলছে এইখানেতে একটা লোক দাঁড়িয়ে আ--

পাশে একটা স্কুটি আর বাইক ও দাঁড়িয়ে আছে দুটো আর তার পাশে।

একটা গাছও রাখা আছে ফ্লোর -টা হচ্ছে সবুজ আর কালোতে মিক্স আছে।

এটা একটা মিষ্টির দোকান আছে মিষ্টি আছে অনেকগুলো তার পাশে একটা--

একজন তার পায়ে কিছু হয়েছে তো পায়ের মধ্যে স্টিচ দেয়া আছে।

আর মা লোকটা একটা মোজা পড়ে বসে আছে দুদিক দুটো পায়ে দুটো মোজা পড়ে বসে আছে।

এখানে অনেক ব ছোট ছোট অনেক অনেক ফুল আছে বিভিন্ন কালার এর আছে একটা ফুল সাদা কালার এর এ--

একটা হলুদ কালার এর আবার লাল লাল ফুল ও পড়ে আছে একটা মানুষের পা দেখা যাচ্ছে ফটো তে।

একটা লোক দাঁড়িয়ে আছে আর এই সাইড এ একটা গ্রিন কালার এর টিশার্ট পরে একটা লোক দাঁড় করা - দাঁড়িয়ে আছে।

কাঁচের বক্স আছে আর ভেতরটা নীল কালার এর আছে. এখা--

কেউ কেউ এখানে টি -শার্ট পরে দাঁড়িয়ে আছে লাল টি-শার্ট নীল টি--

এ আর এখানে নিচে তার পাশে মিট্টি আছে এখানে মাটি আ--

এটা একটা বিগ বাজার এর ছবি দেখা যাচ্ছে বিগ বাজার এ।

ব্লু কালার -এর লেখা আছে। অনেক ছোট ছোট পোস্টার দেখা যা--

এখানে অনেক গ গরু রাখা আছে-এ এ এখানে একটা বড় গাছ আছে এখানে-এ ।

এ এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের মাথা গুলো দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের মু --

কিছু মানুষও বসে আছে এই সাইড এ আর কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ কথা বলছে।

আ এখানে দুটো মানুষ বসে আছে একটা কুকুরও এখানে দেখা যাচ্ছে ওই সাইড এ একটা--

একটা ছাতা দেখা যাচ্ছে ছাতা দাঁড় করানো আছে আর একটা মানুষ লাল রঙের জামা পড়ে দাঁ- দাঁড়িয়ে আছে ।

এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। মাছগুলো --

ও এখানে বসে আর মাছগুলোকে বিক্রি করার জন্য একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা হচ্ছে স--

রেলিং দেওয়া আছে একদিক সাইড -এ জানালা গুলো খোলা আছে এখানে একটা পোস্টা--

এখানে পোস্টার টাঙ্গানো আছে নো হর্ন জোন তার পাশে আর একটা পোস্টার আছে ন্যাশনাল গার্ডেন কর্পস ।

এখানে গাছ দেখা যাচ্ছে তার পাশে অনেক লোকজন এখানে বসে আছে কেউ দাঁড়িয়ে আছ--

এই এখানে এই এক এখানে একটা দুটো লোক এখানে অনেকগুলো লোক।